একটা ডিশ রয়েছে বাড়ির মধ্যে।

লোহার গ্রিল লাগানো রয়েছে বাড়িতে।

ভিতরের গাড়ির কালারটাও হলুদ কালারের ।

সামনে একটা শুকনো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

কিছু বাড়ি লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলো বেলুন দেখা যাচ্ছে নিচে কিছু জতা রয়েছে।

উপরে কিছু পোস্টার লক্ষ্য করা যাচ্ছে।

টিনটা ভাঁজ করে রাখা হয়েছে সামনে একটা বড়ো দোওয়াল আছে।

সামনে দোকানের ফটো তোলা হয়েছে কিছু মানুষ দেখা যাচ্ছে।

ঘরটার সামনে একটা বোর্ড রয়েছে ছোট যেখানে কিছু লেখা আছে।

নীচে অনেকগুলো ইটা এবং পাথর পরে থাকতে দেখা যাচ্ছে।

গাড়িটার ভিতরে কিছু কার্টুন লক্ষ্য করা যাচ্ছে।

একটা ছোটো লাল ফুলও আছে।

কিছু ফুলের পানখুড়িগুলোও ভাজা হয়ে রয়েছে।

সাইডে অনেকগুলো জিমের সামান রাখা আছে।

কিছু সাদা রঙের ভল লক্ষ করা যাচ্ছে

একটা মানুষের হাতে মোবাইল আছে।

কয়জন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

অনেকগুলো কাপড়ের টুকরো ঝোলানো হয়েছে।

সবুজ লাল সাদা নীলা কালারের।

সামনে একটা গেট লক্ষ্য করা যাচ্ছে।

একটা বড় বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো গুয়ার গাছ এবং এমনি গাছও রয়েছে।

কিছু মানুষকে দেখা যাচ্ছে।

ইস্কুলের সামনে ছোটো এবং বড়ো একটা লোহার গেট রয়েছে।

নীচে কিছু ঘাস দেখা যাচ্ছে।

সাদা রঙের একটা টেবিল লক্ষ করা যাচ্ছে।

অনেক বড়ো একখান খালি জাগা দেখা যাচ্ছে।

বাইখ -এর মইদ্যে হেলমেট রাখা আছে কালা এবং লাল কালার ।

সাইডে একটা বড় পোস্টার লক্ষ্য ক করা যাচ্ছে।

উপরে দোকানের মধ্যে অনেকগুলো জোতা রাখা আছে।

উপরে লাল কালারের পোস্টারে লেখা আছে রায়বান তার পাশে একটা কালো কালার এবং সাদা কালারের পোস্টার আছে।

কলের পাশে দুইটা বালটি রাখা রয়েছে সাদা কালার -এর।

মানুষকে হেঁটে আসতে দেখা যাচ্ছে।

বড় বাড়ি রয়েছে বাড়িতে অনেকগুলো কাপড় ঝোলানো আছে বাইরেও আছে।

অনেকগুলো শাড এবং টি শাড দেখা যাচ্ছে।

একটা মানুষকে হেঁটে যাতে দেখা যাচ্ছে।

সাইড -এ অনেকগুলো পাথর রয়েছে ছোট এবং বড়।

সাইডে একটা ছোটো বোর্ডও রয়েছে।

গাড়ির কালার সাদা এবং নীল।

এইটি একটা বাড়ি আছে সাদা এবং কালা কালার এর।

দোওয়ালের মধ্যে দুইটো ফাঁকা দেখা যাচ্ছে।